কাদাও আছে জল ও আছে আর এখানটায় সিনারি আছে আর সবুজ ঘাস আছে।

পেছনে-এ একটা উ-ম-ম- পার্ক -এর মতো --

সামনে অনেক পুকুর আছে একটা ।

আর সামনে একটা ইলেকট্রিক বোর্ড আছে-এ।

থামগুলো খুব ভালো লাগছে এখানে একটা প্রণামী বাক্স আছে।

গাছ আছে খিরিস গাছ নারকেল গাছ ।